সামনে আছে প্রাচীন ঘোর ঘোরের ঘোরটা আদিম যুগের আছে কিন্তু ঘোরটা দেখতে খুবই সুন্দর এইগুলো দে-- ।

এইগুলো সহজে দেখার জন্য মানুষে মানুষেরা কোথা থেকে না কোথায় আসে।

ক্ষয়ে না যায় তার থেকে বাঁচানোর জন্য বাঁশগুলোর রঙ তো খুব গাড়ো সবুজ।

লালক আর তার মধ্যে কালো আর তার মধ্যে অনেক কিছু লেখা আছে নীচে হলুদ রঙের ডিজাইন আছে নিচে ছাই রঙের সিমেন্ট এর উপরে এইগুলো রাখা হয় --

নানা জিনিসে করে বিক্রি করছে বন্ধ করে।

এটা দেখে মানুষদের আসার উৎসাহ বাড়বে আর বাচ্চারা আসলেতো তারা খুবই খুশি হয়ে যাবে এখানে কফি হাউস --

এখানে রাস্তাটা খুবই সুন্দর এইখানে পরিষ্কার পরিছন্ন-অ সম্পূর্ণ বজায় রাখা হয়েছে।

এখানে পাশে বালি তার আগে গাছপালা দেখা আগে।